মলটির ভিতরে সিলিংটিতে অনেককয়টি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

লাল ও সবুজ কালারের অনেক কয়টি ফুলের তোড়া রাখানো আছে লাইন করে।

মাটিতে অনেকগুলো ছোট ছোট বড় বড় পাতর পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে অনেক কয়জন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে নীল কালার দিয়ে লেখা আছে প্রশাসনিক ভবন।

এখানে খুব সুন্দর একটি অনেক বড়ো রুম দেখা যাচ্ছে।

কালো কালারের বোর্ডটিতে সাদা রং দিয়ে আলাদা আলাদা প্রাইস লেখানো আছে।

এখানে একটি ছোট টেবিল দেখা যাচ্ছে।

চেয়ার -গুলিতে বসে কয়েকজন মেয়েকে খাবার খাইতে দেখা যাচ্ছে।

এই ফটোটা সন্ধ্যাবেলা তোলা হয়েছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

উপরে সিলিং -টিতে নীল ও সাদা কালার -এর লাইট জ্বলতেসে খুব সুন্দর করে।

বাঁ পাশের ওয়ালটিতে একটি সাদা রঙের এ_সি লাগানো আছে।